আ মেয়ে-টা-আ যে রেড কালার শাড়ী -টা পরেছে ওটাও খুব ভালো লাগছে শাড়ী --

লোকও দাঁড়িয়ে আছে। একটা দোকানে একটা বয়স্ক লোক দোকানটার নীচে দাঁড়িয়ে আছে।

পাহাড়টি খুবই বড় ।

পার্ক পার্ক -টার খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালোভাবে পার্কটা সাজানো ।

তারপাশেও আর একটা বড় বিল্ডিং আছে ।

আ সামনে গার্ডেন -ও আছে একটা বড়।